যদি একই হয় এবং পাশাপাশি হয় তাহলে scale অনুসারে পার্শ্ববর্তী সমোন্নতি রেখার পরিপ্রেক্ষিতে তাদের আহ মধ্যবর্তী স্থান একটু উঁচু বা নিচু করে অঙ্কন করতে হয় এইভাবে পরিলেখ অঙ্কন সম্পূর্ণ হওয়ার পর ওই অনুভূমিক রেখাটির a ও b প্রান্তের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উল্লেখ্ যেমন করতে হয় তেমনি অনুভূমিক ও উলম্ব scale দুটিও উল্লেখ্ করতে হয় এইভাবে প্রাপ্ত পরিলেখ্টি থেকে ঐ অঞ্চলের ওই অঞ্চলের ভূমিরূপটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় সারিবদ্ধ পরিলেখ topography উম topotopograkhuphical মানচিত্রের কোন ও একটি বিশেষ অংশে নির্দিষ্ট উলম্ব ব্যবধানে অনুভূমির দূরত্বে যদি একাধিক পরিলেখ অঙ্কন করা হয় তখন তাকে সারিবদ্ধ পরিলেখ বলে অধ্যারোপিত পরিলেখ সারিবদ্ধ পরিলেখ অঙ্কন করার পর একটি ভিত্তিকাঙ্কুর ওপর সবকটি পরিলেখ যদি একটির উপর আরেকটি একইসঙ্গে অধ্যারোপিত হয় তা তো তাহলে তাকে অধ্যারোপিত পরিলেখ বলে বৈশিষ্ট্য একই উচ্চতা বিশিষ্ট শীর্ষ দেশ গুলিকে চিহ্নিত করা হয় উত্থান সম্বন্ধে জানা যায় ভূমিরূপ টি এক ক্ষয়চক্র এক ক্ষয়চক্র বিশিষ্ট এবং বহু ক্ষয়চক্র বিশিষ্টতা জানা যায় একসঙ্গে বিভিন্ন উচ্চতা যুক্ত অংশগুলিকে চিহ্নিত করা হয় আবার অবিক্ষিপ্ত পরিলেখ সারিবদ্ধ পরিলেখ গুলিকে যখন একই ভিত্তিবাহুর এনে প্রথম পরিলেখটি অংকন করে তার ওপর দ্বিতীয় পরিলেখটির অবিক্ষিপ্ত পরিলেখের সৃষ্টি হয় ভূ-প্রাকৃতিকগত পার্থক্য এই অভিক্ষেপে খুব সহজেই ধরা পড়ে বিমিশ্র পরিলেখ যে অঞ্চলটির সারিবদ্ধ পরিলেখ অঙ্কন করা হয়েছে ওই অঞ্চলটির বিমিস্রি বিমিশ্র পরিলেখ অঙ্কন করলে দূর থেকে যেমন দিগন্তকে দেখা যায় এক্ষেত্রেও সে ধরনের একটি পরিলেখ সৃষ্টি হয় সারিবদ্ধ পরিলেখটি থেকে অঙ্কিত অদ্ধ্যারপিত পরিলেখটির উচ্চতম অংশগুলিকে যখন একটি সুষমরেখা দ্বারা যুক্ত করা হয় তখন তাকে বিমিশ্র বিমিশ্র পরিলেখ বলে এক্ষেত্রে বিভিন্ন। পরিলেখের শুধুমাত্র উচ্চতম অংশগুলি দৃশ্যমান। এই পরিলেখ টি skyline profile ও বলে। কতগুলি পাশাপাশি অঞ্চলের যদি বিমিশ্র পরিলেখ অঙ্কন করা হয় তাহলে একটি বিস্তীর্ণ। অঞ্চলে ভূপ্রকৃতির সম্বন্ধে বিশেষ ধারণা করা যায়। প্রধান প্রধান ভূমিরূপ এর বৈশিষ্ট্য মানচিত্র টি ভালোভাবে পর্যবেক্ষণ করে তার মধ্যে থেকে কিছু প্রধান প্রধান ভূমির বৈশিষ্ট্য বের করতে হবে। যা ভূপ্রকৃতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে যেমন শঙ্কু আকৃতির পাহাড় গম্বুজাকৃতির পাহাড় ভ্রিগুঢাল দুটি পর্বতের মধ্যবিত্ত সংকীর্ণ গিরিপথ পর্বতমালা শ্যাডেল ইত্যাদি। নীচে আলোচিত হলো শঙ্কু আকৃতির পাহাড় শঙ্কু আকৃতির পাহাড় বা কনিকল হিল হল একটি পাহাড়ি ভূমিরূপ এক্ষেত্রে এক্ষেত্রে বৈশিষ্ট্য গুলি হল সমোন্নতি রেখা গুলো কাছাকাছি অবস্থিত হবে লেখাগুলোর মান খুব বেশি হবে প্রস্থচ্ছেদ টানলে পিরামিডের চূড়ার ন্যায় ভূমিরূপ গঠন করে। দুই প্রান্তে খাদার সৃষ্টি হয় গম্বুজাকৃতির পাহাড় এই গম্বুজাকৃতির ভূমিরূপ এর প্রধান বৈশিষ্ট্য গুলি হল বা চেনার উপায় গুলি হল সমোন্নতি রেখা গুলোর মাঝে কিছুটা ব্যবধান থাকে। প্রস্থচ্ছে টানলে উল্টালো গামলার মতন ভূমিরূপ গঠিত হয় দুই প্রান্ত দুই প্রান্ত ভাগ ভ্রিগু ঢাল যুক্ত হয় ভ্রিগু ঢাল ভ্রিগু হল এক প্রকার ভূমিরূপ যা ভূমিরূপের ঢাল নির্দেশ করে এর বৈশিষ্ট্য গুলি হল সমোন্নতি রেখাগুলো খুব কাছাকাছি অবস্থিত হবে প্রান্ত ভাগ প্রান্ত ভাগ খুব খাড়া ঢাল যুক্ত হলে তাকে ভ্রিগু বলে। একটি পার্বত্য ভূমির দু প্রান্তে দুটি ভ্রিগু সৃষ্টি হলে হতে পারে আবার কখনো একটি ভ্রিগু থাকতে পারে সংকীর্ণ গিরিপথ সংকীর্ণ গিরিপথ বলতে বোঝায় যে দুটি পাহাড় বা পর্বতের মাঝে সংকীর্ণ নিচু জায়গা এই অংশ দিয়ে যাতায়াত করা হয় এটি বোঝায় উপায় গুলো হলো এটি বোঝার উপায় গুলো হলো পাশাপাশি দুটি সিংহের অবস্থান থাকতে হবে দুটি সিংহের সর্বনিম্ন মান বিশিষ্ট সমোন্নতি রেখার মধ্যে কিছুটা ব্যবধান থাকতে হবে এক্ষেত্রে সমোন্নতি রেখা গুলি একে এক এঁকেবেঁকে অবস্থান করে। পর্বতমালা পর্বতমালা বলতে বোঝায় অনেকগুলি পর্বত যখন পাশাপাশি সংলগ্ন অবস্থায় বিরাজমান তার বৈশিষ্ট্য গুলি হল অনেকগুলো ভিন্ন কেন্দ্রিক অনেকগুলো ভিন্ন কেন্দ্রিক সমোন্নতি রেখার অবস্থান সমোন্নতি রেখার মানগুলি মানগুলি হয় উচ্চমানের

এটির শৈলশিরার মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু অংশ এর দুপাশে খাড়া উঁচু অংশ থাকে স্যাডেল অনেক সময় গিরিপথ সৃষ্টি করে অপেক্ষাকৃত সমতল অংশে বসতিও গড়ে উঠতে দেখা যায় এটি কোল নামেও পরিচিত বৈশিষ্ট্য স্যাডেল অংশে দীর্ঘ আয়ত্ত সমোন্নতি রেখা গুলি ভি আকৃতির অবস্থান কর করে থাকে আহ নিরবিচ্ছিন্ন দীর্ঘায়ও সমোন্নতি রেখার মধ্যে উচ্চমানের সমোন্নতি রেখা গুলি বলয়ের আকারে অবস্থান করে জলনির্গম প্রণালী জলনির্গম প্রণালী বলতে বোঝায় বিভিন্ন প্রকার নদী বিন্যাস

বৃক্ষরুপি জলনির্গমন প্রণালী আদ্র জলবায়ু অঞ্চলে মূল নদীর সঙ্গে যখন বিভিন্ন উপনদী এসে মিলিত হয় তখন তাকে দেখতে অনেকটা ডাব আলা যুক্ত গাছের ন্যায় ডালপালা যুক্ত গাছের ন্যায় এই ধরনের জলনির্গমন প্রণালী কে বলা হয় বৃক্ষরুপি জলনির্গমন প্রণালী এটি গ্রীক শব এটি গ্রিক শব্দ এটি গ্রীক শব এটি গ্রিক শব্দ থেকে এসেছে যখন মূল উপনদী নদীর সঙ্গে বিভিন্ন প্রণোদি সমকোণ এসে মিলিত হয় তাকে অনেকটা জাফির মতন দেখতে হয়। একে জাফি রুপি জলনির্গমন প্রণালী বলে, কঠিন ও কোমল শিলায় অবস্থানের জন্য কঠিন ও কোমল শিলার অবস্থানের জন্য এরকম ঘটে উপনদী গুলো সমান্তরাল ভাবে মিলিত হয় কেন্দ্র বিমুল জলনির্গমন প্রণালী, কেন্দ্র বিমুল জলনির্গমন প্রণালী বলতে বোঝায় এতে একটা নির্দিষ্ট কেন্দ্রের কেন্দ্র থেকে যখন বাইরের দিকে নদীগুলি প্রবাহিত হয় তখন প্রবাহিত হয় তখন সেই প্রকার জননির্গমন প্রণালীকে বলা হয় কেন্দ্র বিমল জল নির্গমন প্রণালী মূলত উচ্চভূমি থেকে তার থেকে নিম্নদিকে নদীগুলি প্রবাহিত হলে হয়ে যায় কেন্দ্র বিমুল জল নির্গমন প্রণালী গড়ে ওঠে কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী বিভিন্ন দিক থেকে যখন নদীগুলি একটি নির্দিষ্ট কেন্দ্রের দিকে প্রবাহিত হয়ে আসে এবং সেই সময় যদি অন্য জল নির্গমন প্রণালীর অঞ্চল গড়ে ওঠে তাকে কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী বলে এটা মূলত কোনো বেশি বা হ্রদে গিয়ে গিয়ে যখন নদীগুলি মিলিত হয় তখন সেই রকম জল নির্গমন প্রণালী গঠিত হয় তখন সেই রকম জলনির্গমন প্রণালী গঠিত হয় সমান্তরাল জল নির্গমন প্রণালী যখন নদীগুলি ভূমির পার ~ প্রারম্ভিক ঢাল অনুসারে একটা নির্দিষ্ট দিকে দিক একটা নির্দিষ্ট দিকে ভাবে সমান্তরালভাবে প্রবাহিত হয়ে যায় সেই রকম জল নির্গমন প্রণালী কে বলে সমান্তরাল নির্গমন প্রণালী

প্রবাহ প্রবাহিত হয়ে থাকে সেই প্রকার জল নির্গমন প্রণালী দেখতে অনেকটা রিংয়ের মতন এইরকম জলনির্গমন প্রণালী কে বলে অঙ্গুরিয় জল নির্গমন প্রণালী, মাছের কাঁটার ন্যায় জল নির্গমন প্রণালী ভূমির পাললিক ঢাল অনুসারে যখন অনুগামী নদী প্রবাহিত হয় তখন তাতে অনেক পর্ব তখন তাতে অনেক পরবর্তী নদী এসে মিলিত হয় এই অবস্থায় নদী গুলির বিন্যাস যদি মাছের কাটার ন্যায় হয় সেই জল নির্গমন প্রণালী কে বলা হয় মাছের কাঁটার ন্যায় জল নির্গমন প্রণালী এছাড়াও আরো অনেক রকম জলও নির্গমন প্রণালী লক্ষ্য করা যায় যথা বিনুনি আকৃতির জল নির্গমন প্রণালী

সাংস্কৃতিক উপাদান গুলির মধ্যে পারস্পারিক সম্পর্ক নির্দেশ সু সমূহ সুসমহিত চিত্রকে বলে মধ্যে মধ্যে বা প্রাকৃতিক প্রাকৃতিক সংস্কৃতিক উপাদান গুলির মধ্যে নিবিড় সম্পর্ক ট্রানজেট চার্ট থেকে নির্ণয় করা হয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণে এর ভূমিকা অপরিসীম অঙ্কন পদ্ধতি নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যুক্ত এক সেমি অর্থাৎ দুই সেমি প্রশস্ত এবং একটি স্থান টপশ্রীতে নির্বাচন করতে হবে যাতে সমস্ত ভু প্রাকৃতিক অঞ্চল নদনদী উদ্ভিজ রেল সড়ক পথ ও জনবসতি জনবসতি থাকে বা নির্দিষ্ট উপাদানগুলি থাকে নির্বাচিত এলাকাটির মধ্যে ভাগ বরাবর চাটে সর্বনিম্ন ভুপ্রকৃতি গড়ে ওঠে বাম পাশে উপযুক্ত উলম্ব scale অনুসারে একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে নদনদীর ঘরে বিভিন্ন নিত্য বহ নিত্যবহ নদীগুলি লম্ব সরলরেখা ও নীল রঙ দ্বারা আঁকো এর সঙ্গে ওই প্রস্থচ্ছেদ রেখা বরাবর অবস্থিত জলধারা খাল পুকুর যথাস্থানে বসাও উদ্ভিদের ঘরে বনভূমি দ্বারা বনভূমি সবুজ রং দ্বারা গাছপালা তৃণ ঝোপজার প্রতীক চিহ্ন দ্বারা চিহ্নিত করো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ঘরে চতুর্থ ঘর

সর্বশেষে ট্রানজেট চার্ট টি তলার মধ্যভাগে আরব আরব সমান one isto পঞ্চাশ হাজার এবং দুই প্রান্তে প্রস্তু ছেদ রেখার নাম এই দিবা pq ইত্যাদি অক্ষাংশ বা দ্রাঘিমাংশ লিখতে হবে তাহলে নিচে ভূ প্রাকৃতিক নদী জলাশয় উদ্ভিদ বনভূমি পাকা সড়ক রেল পথ বিক্ষিপ্ত গোষ্ঠী পথ জনবসতি সূচক ঘর করতে হয় চিত্রটির চারপাশে শোরু ও মোটা কালো রেখার সীমানা ও প্রান্তে চাট বিভিন্ন প্রাকৃতিক সাংস্কৃতিক বিষয়ক সম সম্পর্ক নির্দেশন শিরোনাম ও তপশিট number লিখতে হয়। ভূপরিচিত মানচিত্রের সঙ্গে এয়ারফর্ট এর পার্থক্য উল্লেখ কর ভূমি বৈচিত্র্য ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করা হয় পুংখানু পুঙ্খু চরিত কার্যের দ্বারা এয়ারফর্ট এয়ারফর্ট তোলা হয় ভূমির অনেক উপর থেকে camera র সাহায্যে তাই ভূমির ভূ-বৈচিত্র সূচক মানচিত্র এবং এয়ারফর্ট এর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান নিচের সারণিতে এগুলিকে দেখানো হলো এয়ারফর্ট বিমান থেকে camera তোলা হয়ে থাকে আর জরিপ কার্যের সাহায্যে প্রস্তুত প্রস্তুত মানচিত্র ভূবৈচিত্র সূচক মানচিত্র সরাসরি ভিগো সরাসরি ভিগো দৃশ্যপট camera য় ধরা হয় প্রচলিত প্রতীক চিহ্ন ব্যবহারের সাহায্যে ভূমির বৈচিত্র নির্দেশন করা হয়, দুর্গম অঞ্চলের photo নেওয়া সম্ভব হয়, দুর্গম অঞ্চলে জরিপ কার্য সুচার ভাবে সুচার ভাবে করা সম্ভব হয় না এছাড়া উপযুক্তির উপযুক্তির প্রয়োজন হয় এটি একটি আধুনিকতম ব্যবস্থা প্রথাগত ব্যবস্থা জরিপ ও মানচিত্রের প্রস্তুত করা হয়, প্রকাশিকার মানচিত্রে সূচক সংখ্যার প্রয়োজনীয়তা কতখানি প্রতিটি প্রপ্রকাশিতার মানচিত্রে একটি সূচক সংখ্যা থাকে এই মানচিত্র সূচক সংখ্যাটি প্রতিটি মানচিত্রের উপরে ডান দিকের কোণে দেওয়া থাকে মানচিত্রের সূচক সংখ্যা এইভাবে লেখা থাকে যেমন

post office র হদিস জানার জন্য আমরা চিঠিপত্র যেমন pin code ব্যবহার করি, library থেকে বই বের করার জন্য আমরা কেমন call number ব্যবহার করি telegraph telegraphical এর মানচিত্রগুলোর ক্ষেত্রেও তেমন sheet number ব্যবহার করা হয় sheet number কে বাংলায় সূচক সংখ্যা বলা হয়, topographical মানচিত্রের number কারণ a থেকে p অক্ষরের মধ্যে one থেকে ষোল সংখ্যার মধ্যে তার মানচিত্রের

উপাদান চিহ্নিত করার জন্য এই রঙ্গলি ব্যবহৃত করা হয় নীল রঙ নিত্য বহ নদী সারা বছর জলপুষ্ট খাল আহ তারপরে পুকুর পুষ্করিণী জলাশয় কালো রং অনিত্য বহ নদী সাময়িক জলযুক্ত খাল পুকুর পুষ্করিণী রেলপথ প্রশাসনিক সীমানা লাল বর্ণ সড়ক পথ জনবসতি মন্দির মসজিদ গির্জা সবুজ রং অরণ্য গাছপালা, প্রচলিত প্রতীক চিহ্ন কাকে বলে? বিশ্বের সব দেশে tropo map এ বিভিন্ন ভৌগোলিক বিষয় যত ভূ-প্রাকৃতিক নদনদী উদ্ভিদ পরিবহন যোগাযোগ ব্যবস্থা। জনবসতি সঠিক ও সুস্পষ্ট রূপে বোঝাতে এই রং এই রং আয়তন মাপের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় থেকে আন্তর্জাতিক প্রচলিত প্রতিচ্ছন্ন বলে সমভূমি অঞ্চলে topographical map এর বৈশিষ্ট্য, যদি মানচিত্রের কোন সমোন্নতি রেখা না থাকে তবে তার সমভূমি অঞ্চল বুঝতে হবে এই দুই একটি সমোন্নতি রেখা থাকে তবে তা বক্র আকারে না গিয়ে তার সরলরেখায় পরস্পর থেকে দূরে সরে অবস্থান করবে এবং এর মান কম হবে এছাড়া সমভূমি অঞ্চলের নদী গুলির অগভীর ও প্রশস্ত উপত্যকা এঁকেবেকে প্রবাহিত হবে, নদীগর্ভ বালুকা পূর্ণ হবে এবং নদীর গতিপথের অনেক বকা অশ্বক্ষুরাকৃতি হরদ দেখতে পাওয়া যাবে নদীর তীরে পাহাড়ের উচ্চতা খুব অল্প হবে, মালভূমি অঞ্চল চিহ্নিত করার উপায়, মানচিত্রে যদি বেশ কিছু সমোন্নতি রেখা একে বেঁকে যায় অবস্থানটি উচ্চতা যদি তিন থেকে ছয়শ মিটারের মধ্যে হয় তবে বুঝতে হবে যে ওটি মালভূমি অঞ্চল নদী উপত্যকা অঞ্চলের সমোন্নতি রেখা গুলির নদী উভয় তীরে পরস্পরের নিকট অবস্থান করে থাকে যদি প্রধান নদীর সংখ্যা কম থাকে এবং অধিকাংশ নদী নিত্যবহ হয়

এগুলি মালভূমি অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য সমোন্নতি রেখা মানচিত্র কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতার কাল্পনিক রেখার সাহায্যে মানচিত্র দেখানো হ তখন ঐ রেখাকে সমোন্নতি রেখা বলে, এর সাহায্যে ভূমির বন্দুরতা বা উচ্চতা প্রকাশ করা হয়, যে মানচিত্রে ভূমিরূপের বৈচিত্র সমোন্নতি রেখার সাহায্যে অঙ্কন করা হয় তাকে সমোন্নতি রেখা মানচিত্র বা বা conta map conto map বলে ভারতে topographical topographical sheet map সমোন্নতি রেখার মানচিত্রকে উদাহরণ, প্রচলিত প্রতীক চিহ্ন পৃথিবীর সব দেশে ভূবৈচিত্র সূচক মানচিত্রে একই বিষয়কে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এই প্রতীক চিহ্নে একই রংয়ের ব্যবহার করা হয় তাই একই ধরনের এই প্রতীক চিহ্ন গুলি হল প্রচলিত প্রতীক চিহ্ন এগুলি আন্তর্জাতিক চিহ্ন, মানচিত্রের দুপাশের নিচে মানচিত্রে দুপাশের নিচের দিকে প্রয়োজনীয় প্রতীক চিহ্ন গুলি দুটি সূচক দেওয়া হয় মানচিত্র scale অনুসারে এইসব প্রতীক চিহ্নের আকৃতি ও পরিবর্তন ঘটে ভূবৈচিত্র সূচক মানচিত্রে পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য সমোন্নতি রেখা গুলি খুব কাছাকাছি অবস্থান করে ও বক্র হয় উচ্চতা ছয়শ থেকে নয়শ মিটার বা তার বেশি হয় প্রধান নদীর সংখ্যা বেশি ও উপনদীর সংখ্যা কম হয় নদী নদী উপত্যকার সরল প্রকৃতির হয়, গিরিখাদ জলপ্রপাত খরস্রতা আবদ্ধ শৈলশিরা প্রভৃতির ভূমিরূপ দেখা যায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, জনবসতি বিক্ষিপ্ত ইতস্ত বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে, ভূবৈচিত্র সূচক মানচিত্রে মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য, সমোন্নতি রেখার মাপ তিন থেকে ছয়শ মিটার বিস্তীর্ণ এলাকায় দুই একটি সর্বোচ্চ মানের সমোন্নতি রেখা দেখা যায়, এখনো নদ-নদীগুলি খরস্রোতা হয় নদী বিন্যাসেও উপনদীর সংখ্যা বেশি শৈলশিরা খাল ভিগু শঙ্কু আকৃতির পাহাড় সাইডেল প্রভৃতি ভূমিরূপ দেখা যায়, গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত বসতি প্রাধান্য দেখা যায়, ভূবৈচিত্র সূচক মানচিত্রের সমভূমি অঞ্চলে বৈশিষ্ট্য, সমোন্নতি রেখার সংখ্যা ও সংখ্যা মান কম সমোন্নতি রেখা গুলি অন্যান্য সরল প্রকৃতির হয়, বড় নদীর সংখ্যা কম নদীর বাঁক নদীর সঞ্চয় বেশি জলপ্রবাহ ক্ষীন ও মৃদু গতি সম্পন্ন, বন

Hello কে বলছেন?

আহ আমি সংযুক্তা বলছি।

আহ হ্যাঁ আমি আজকে একটুখানি শঙ্করপুর নিয়ে আলোচনা করবো।

আহ আশা করছি আপনি তো বোধহয় শঙ্করপুরে গিয়েছিলেন?

তো শঙ্করপুরে আপনি কবে গিয়েছিলেন? এর মধ্যে গিয়েছিলেন কি? হ্যাঁ আমি গিয়েছিলাম আগের বছরে গিয়েছিলাম শঙ্করপুর।

তো আগের বছরে গিয়েছিলেন ওখানে তাহলে আমাকে একটুখানি detail এ সমস্ত কিছু একটু বলবেন যে কোথায় ছিলেন? কোন hotel book করেছিলেন? আচ্ছা আচ্ছা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 আচ্ছা আচ্ছা

আহ দেখুন আমি তো শঙ্করপুরে গিয়েছিলাম দু হাজার আহ এক সা~ দুহাজার একুশ সালে তো basically যেটা হয়েছিল আহ সেটা হচ্ছে যে আমি,

তো ওখানে আমি আহ আপনি আপনি জানেন শঙ্করপুরটা কোন জায়গাতে?

তো basically শঙ্করপুরে হচ্ছে যে আমি ওই ইয়েতে ছিলাম আর কি শঙ্করপুরে নেস্ট বলে একটা hotel আছে।

হ্যাঁ তো আহ সেইখানে সেইখানে ছিলাম। তো সেইটা হচ্ছে শঙ্করপুর হচ্ছে আপনার মন্দারমনির ঠিক পরে।

আহ বোঝা sorry আমি বোধ হয় ভুল বললাম মানে আহ দীঘা আর তাজপুরের মাঝখানে হচ্ছে শঙ্করপুর। প্রথমে মন্দারমণি তারপরে তাজপুর তারপরে শঙ্করপুর তারপরে হচ্ছে দীঘা।

আহ তো basi~ basically ওখানে থাকার জায়গা খুব বেশি নেই। তো ওখানে কয়েকটা থাকার, এখনো, এখন কয়েকটা হয়েছে। কিন্তু ভালো থাকার জায়গা বলতে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

হ্যাঁ হম ওটা ওখানকার বিখ্যাত hotel হ্যাঁ সেটাই তো actually নেস্টটার একটা drawback আছে drawback টা হচ্ছে যে নেস্ট হচ্ছে আপনার আহ sea beach এর ওপরে না।

Sea beach এর ওপরে না sea থেকে অনেকটাই দূরে। হ্যাঁ sea beach থেকে অনেকটাই, অনেকটাই দূরে আহ

তাহলে আপনি নেস্টে ছিলেন নেস্ট এ আপনি শঙ্করপুরে কত দিন ছিলেন? আমি শঙ্করপুরে চার দিন ছিলাম। চার দিন?

তো মন্দারমণিতে একদিন গিয়েছিলাম কারণ আহ শঙ্করপুর থেকে মন্দারমণিটা খুবই কাছে এমন কিছু দূরত্ব না তো এক দিন মন্দারমণি একদিন গিয়েছিলাম আমি তাজপুর আর একদিন গিয়েছিলাম হচ্ছে দীঘা তো এই সবকটা মিলিয়ে আমার চার দিন হয়ে গিয়েছিলো।

আপনি তখন ওখানে কোথায় কোথায় গেছেন?

মানে দীঘার এ আপনি কোথায় কোথায় গেছেন? আমার তাজপুর মন্দারমণি সবটাই ঘোরা। তো কোনটা আপনার সব চেয়ে ভালো লেগেছে? আমার মন্দারমণিটা ভালো লাগে। কারণ মন্দারমণিটা একদম sea facing তো তো ওই beach টা বেশ ভালোভাবে enjoy করা যায়। আহ মানে আপনার মোটামুটি আপনি hotel এর আহ মধ্যেই বসে বেশ সুন্দর ভাবে একটা beach enjoy করতে পারেন। আপনাকে ওখানে বাইরে যাওয়ার আহ দরকার পরে না মন্দারমণিতে যেটা হয়।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 হয় না। মানে তাজপুরেও আপনার আহ hotel গুলো beach এর থেকে দূরে আর দীঘাতেও সব hotel যে beach এর কাছে তা না এক দুটো hotel beach এর কাছে কিন্তু মন্দারমণিতে মোটামুটি সবকটাই hotel beach এর উপরে। সেটাই সেটাই তবে নেস্টটা নিজের মধ্যে একটা বেশ সুন্দর আহ পরিবেশ রাখে। মানে আপনি যদি ওখানে বন্ধুদের বা family কে নিয়ে যান তো ও মোটামুটি time ভালোই কেটে যায় ওর একটা খুব সুন্দর lawn আছে। যে lawn টাকে খুব সুন্দর ভাবে আপনি utilize করতে পারেন। বাচ্চাদের playing ground আছে। হম তো সেই অবশ্য ওদের একটা service আছে মানে আপনি চাইলে ওরা আপনাকে। আহ ইয়ে করবে আর কি ওদের গাড়ি আছে। তো সেখানে গাড়িতে করে ওরা আপনাকে সব সময় আর কি যখন আপনি চাইবেন তখন আর কি নিয়ে যাবে। ঠিক আছে তো সেই service টা ওদের রয়েছে। তো কিন্তু otherwise মানে ওইটা হচ্ছে একটা problem হ্যাঁ কেউ যদি এখন beach না enjoy করতে চায় সকালে beach এ গেলো বিকালটা এখানে enjoy করতে চায় সেটাও পারে। কিন্তু property খুব সুন্দর well maintained হ্যাঁ তো ওইখানে parking টাও ভালো ব্যবস্থা আছে।

আহ তো সেই গুলো হয় তো অনেক hotel এ নেই। তো সেই সব দিক থেকে দেখেতে গেলে এমনি ভালো। সেই জিনিসগুলো সবজায়গায় সবসময় তো পাওয়া যায় না।

তো কিন্তু এমনি আর একটা জিনিস হচ্ছে যে ওখানে ওদের restaurant টাও ভালো মোটামুটি। হ্যাঁ খাবারদাবার ওদের restaurant এর ভালো বেশ ভালো। হ্যাঁ কিন্তু problem টা হচ্ছে যে আপনি চাইলে মানে ওখানকার ওখান থেকেই মানে আপনাকে খেতে হবে। মানে আর কোনো option নেই। কারণ কারণ আশে পাশে খুব একটা কিছু খাবার অন্য জায়গা নেই। তো ওইখানে basically ওদেরকে মানে আপনি যদি যান মানে আপনাকে ওখান থেকেই খেতে হবে। তো সেইটা একটা জিনিস রয়েছে আহ ওইখানে তো দীঘা মন্দারমণিতে আপনি যদি যান তাহলে আপনি অনেক options পাবেন। specially আহ দীঘাতে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 আচ্ছা তো আহ শঙ্করপুরে sea beach টা আপনার কেমন লেগেছে? না একদমই মানে beach টা একদমই enjoyable না কারন beach টা একতো পরিষ্কার না। plustime কাটানোর মতো ওরকম পরিষ্কার না। beach enjoy করতে হলে সবচেয়ে best হচ্ছে মন্দারমণি।

হ্যাঁ তো সেইখানে ওই যে ওইটা ওই জায়গাটা রয়েছে একটা জিনিস। তো ওইখানে এমনিতে আহ মানে ওইখানে পরিষ্কারই থাকে। তো ওখানে খুব একটা শঙ্করপুরে আর শঙ্করপুরে একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে অনেক আহ শামুক পাওয়া যায়।

তো যে জিনিসটা শঙ্করপুরেই পাওয়া যায়। অন্য কোথাও সেরম একটা পাওয়া যায় না।

তো যেই জিনিসটা আরকি শঙ্করপুরের এইটা একটা ভালো জিনিস। তো একটা অন্য জায়গায়তে আপনি যদি যান তো সব জায়গারই একটা বৈচিত্র থাকে। তো আহ কিন্তু এদের হচ্ছে একার ওই ব্যাপারটা আরকি আহ ওইখানে প্রচুর আপনি আহ শামুক দেখতে পারবেন।

তো বাকি জায়গাগুলো যেমন লাল কাঁকড়া থাকে। অনেকজায়গায় একদম লাল কাঁকড়া তো মন্দারমণিতে পাওয়া যায়। হ্যাঁ মন্দারমণিতে লাল কাঁকড়া পাওয়া যায় যেটা আবার অন্য কোথাও পাওয়া যায় না। তো সেই জিনিস গুলো ভালো হ্যাঁ তো এইখানে হ্যাঁ এইখানে যদি আপনি শঙ্করপুরে ভোর বেলাতে যান। তাহলে ভোর বেলাতে গেলে সমুদ্রে অনেক কিছু পাওয়া যায় । যদি সেটা যে কোনো জায়গার জন্যই true ভোর বেলাতে আর কি অনেক কিছুই আহ পাওয়া যায়। যে কোনো সমুদ্রের sea beach এ তো মন্দারমণি আর আহ মন্দারমণি বলছি আমার শো~ শঙ্করপুরে এ রাস্তাটাও আপনার কেমন লেগেছিল? শঙ্করপুরের রাস্তাটা খুব খারাপ না ভালোই লেগেছিলো।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 হ্যাঁ তো শঙ্করপুরে আপনি যখন গিয়েছিলেন তখন weather কেমন ছিল?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

তো তখন কি ঠান্ডা ছিলনা গরম ছিল ঠান্ডা ঠিক ছিলনা ওইখানে sea side এ আপনার ঠিক ঠান্ডাটা হয় না। ওখানে রাত্রিবেলাটা একটু chilling ঠান্ডা আমার লেগেছিল। কিন্তু সকাল বেলাটা তো একদমই গরম। আচ্ছা সকালবেলা গরম পেয়েছেন? একদমই গরম আছে আর রাত্রিবেলাতে ঠান্ডা লাগে। আচ্ছা তো ওখানে এমনিতে আপনার আহ ওদের আচ্ছা এই covid এর সময় হ্যাঁ আহ শঙ্করপুরে ওইখানে নেস্টটে আপনার আহ ওদের